আমি এমনি একটি জায়গায় গিয়েছিলাম যেখানে এরকম একটি এয়ারপোর্ট ছিল এবং আপনারা জানেন এয়ারপোর্ট খুবই বড় এবং খুবই সুন্দর হয়।

আমার মনে হচ্ছে একটি বিয়ে বাড়ির প্যান্ডেল এবং প্যান্ডেলটি খুবই সুন্দর সাজানো হয়েছে আমি এরকমই--

আমার মনে হচ্ছে এটা যে লোহার ।